হ্যাঁ, গো এটাই কিন্তু cable থাকলে তো news গুলো atleast দেখতে পারতে আমরা কি দেখি? serial ফিরিয়াল তো দেখি না, এই রাতে বাড়ি এসে একটু news দেখি।

তাহলে এখন অবশ্য phone এর মধ্যেই সব পেয়ে যাও দরকার পরে না সব, ফেইসবুক খুললেই scroll করতে করতে সব news চলে আসে মানে news এর আগে এখন phone এ পেয়ে যাই, কিছু viral হলে

ও যুদ্ধ ইউক্রেন? হ্যাঁ, ও এখন শান্ত হয়ে গেছে এখন আপাতত কিছু নেই ওগুলো সব আহ ওই ওপর ওপর হ্যাঁ, কিছু হয়েছে ক্ষয় ক্ষতি হয়েছে ইউক্রেনের। রাশিয়া রাশিয়ার দিক দিয়ে ঠিক, ইউক্রেন ইউক্রেনের দিক দিয়ে ঠিক কিন্তু রাশিয়া যে পদ্ধতিটা use করেছে ওটা খারাপ। রাশিয়ার যে নীতিটা ওটা ঠিক যে হ্যাঁ একসাথে থাকা উচিত মানে যেরকম আগে ছিল, ইউনাইটেড রাশিয়া যেরকম ছিল কিন্তু যুদ্ধে ওই আহ PP টা create করা ওটা ভুল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না এখন তো ঐসব দিক দিয়ে তো শান্তিই আছে এখন মোটামুটি এখন অতটা নেই, অতো গরমা-গর্মি নেই এখন। এখন হ্যাঁ, জানি না ভেতরে ভেতরে কি চলতে থাকে হুট করে কি হয়ে যাবে, জানি না আর তো কারণ এরা সব চুপচাপ মনে কাজ করে। ও কখন কি হবে ঠিক নেই এদের।

বাংলায় যদি বলো আহ জি চব্বিশ ঘন্টা আর হিন্দিতে যদি বলো আহ কত NDTV টা ভালো লাগে। আর আর কি? এখন যাই খুলি সব তো মানে এক একটা news channel এক একটা lobby ধরে নিয়েছে politically এ ওই lobby ধরে নেয়, ওই lobby তো এখন বিশ্বাস হয় না কে কোন news এ কি genuine কতটা কি? থাকে but ওদের ভরসা নেই। ও তো হবেই, ওর টাকা তো ওঠেও না। হ্যাঁ, এই কেন এই movie টা দেখেছো? তুমি নতুন action movie, action hero ওখানে একটা দেখবে news এর একটা topic আছে আহ ওটা মনে হয় সবকিছুতেই TRP টানে। বলছে সে নাকি দেওয়া যেতে পারে, তিন রকমের শাস্তি একটি আর কি কি যেন বললো এক কি যেন হ্যাঁ হ্যাঁ।

আহ সে বলছে R দিয়ে হ্যাঁ হ্যাঁ, না T দিয়ে R দিয়ে কি ভুলে গেছি।

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আর P দিয়ে হচ্ছে ফাঁসি TRP সে heavy heavy দিয়েছিলো ওটা হ্যাঁ, তো এখন news ই এরকম সব। স্বামীকে করছিলো আহ কি বলছিলো পুরো স্বামীকে copy করছিলো পুরো ওটা একটা খাদ্যমাল।

হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উম হ্যাঁ কি যেন কি শুক্লা বেশ একটা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না না DNA দিতেই হয়, ওর জায়গায় অন্য একজন কেউ করে। ওকে একটা কোনো কারণে সরিয়ে দিয়েছে channel থেকে। হয় হ্যাঁ সেটা জানি না, মানে ও ছিল আগে DNA তে, এখন ও নেই DNA তে এরকম চব্বিশ ঘন্টারও অনেকে TVnine এ চলে গেছে। হ্যাঁ, দেখবে অনেক চব্বিশ ঘন্টা অনেক safeTVnine এ চলে গেছে এখন। হ্যাঁ, থাকে মোটামুটি but ওই সবই লাগে আমার, কোনো একটা political party কে ধরে চলে।

ওই খেলা টেলার খবর রাখো না? আমি ভাবলাম তুমি দেখো হয়তো। দেখো দেখো এ কিসে interest আছে?

আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা

হ্যাঁ, থাকে না তো, ওই সবই ওই TRP র খেলা যখন যেটা পায় সেটা নিয়েই মজে থাকে, আর সব channel এ একবারে ওই দেখাবে আগে আর তো কিছু extra তো কিছু দেখি না। এখন তো ইউটিউবেও তো কত news channel বেরিয়ে গেছে, এখন ওখান থেকে ছাড় ইউটিউব এখন প্রচুর news channel, local news channel গুলো যেইগুলো আবার এদেরও আবার বড়ো বড়ো channel এর ও আবার ইউটিউব আছে, ইন্সটাতে আছে, ফেইসবুকে আছে। এখন তুমি দেখবে না তো, তোমার phone এ চলে আসবে দেখাতে। ঐসব আর কি, ওগুলো চলতেই থাকবে। আর বলো কলকাতার খবর কি? ওইগুলো তো দেখতে পাচ্ছি না news এ

ঠান্ডার এমনি পরিস্থিতি ওখানকার? ঠান্ডা না গরম? হ্যাঁ ওই তো একই জিনিসপত্র দিয়ে প্রত্যেকবার ওই একই decorator আসে, জিনিসগুলো লাগিয়ে দেয় ব্যাস তা প্রত্যেকবার একই তো হয় দূর্গা পুজোও তাই লাগাচ্ছে। Christmas day ও তাই লাগাচ্ছে, কালী পুজোয়ও তাই লাগাচ্ছে সবই এক ও এখন আর ভালো লাগে না, ওই ঐটুকুনি জায়গা ঐরকম লাগে। আমার এক হ্যাঁ, হ্যাঁ আমার ইচ্ছা যাচ্ছে গোয়াতে একবার carnival কাটাবো ডিসেম্বরে খবরে দেখায় মাঝেমধ্যে, বিশাল খরচা যদিও প্রচুর খরচা। না না carnival শুরু হয় গোয়াতে পঁচিশ তারিখ থেকে মানে ডিসেম্বরের পর থেকেই শুরু হয়ে যায় but main festival পঁচিশ তারিখ থেকে thirty-first ফাটিয়ে celebration হয় ওখানে। হ্যাঁ, ওই সময় যদি গোয়াতে যেতে পারো একেবারে life একটা দেখবে দেখায় news channel গুলোতে thirty-first ডিসেম্বরে গোয়াতে কি হয়? হম বিশাল মজা বিশাল বিশাল, বিশাল মানে বিশাল আর শুধু booking টাকা-পয়সা? টাকা পয়সা ভাবো? হ্যাঁ

আর শুধু তাই না family মানে ওখানে খুব সাবধানেও থাকতে হয়, ওই সময় প্রচুর লুট হয় ঐসব জায়গায় police protection যতই থাকুক ভেতরে ভেতরে লুট হয় খুব নোংড়ামিও হয় প্রচুর। এই শাহরুখ খানের ছেলে ফেঁসেছিলো মনে আছে? ওটাও যদিও thirty-first এ না but ওই গোয়া ওই একটা গোয়া যাওয়ার জাহাজেই মনে হয় কোনো একটা সম্ভবত।

তখন যা হলো বাপরে বাপ ওকে নিয়ে, ব্যাস তখন ওই news channel এর আর কোনো কাজ নেই, সারাক্ষন সারাক্ষন একই জিনিস একই জিনিস, বাবা ওই সময়টা খুব বাজে গেছে ওর সত্যিই খুব বাজে গেছে ওই সময়টা।

চলো হ্যাঁ, রাখি হ্যাঁ গো তুমিও ভালো থেকো রাখছি। হ্যাঁ Hello বল কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ এই চলে যাচ্ছে, তুই কেমন আছিস বল, তোর কি খবর? তোর ও তো অনেকদিন কোনো খোজ খবর নেই।

হ্যাঁ হ্যাঁ আসোলে আমাদের একটা ঐ বন্ধুদের ই একটা group মতন আছে তো, ঐ যখন যে আর কি যেরম কি project পায়ে ঐখানেই সবাই share করে নিয়ে সবাই একসাথে এরকম হয়ে আগে আমরা যেমন করতাম, তুই ও তো ছিলিশ সেইগুলোর মধ্যে। আচ্ছা আচ্ছা, তোর এটা এমনি personal number তো? আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আমি তাহলে দেখি আমি তোকে group এ ঐ add করিয়ে দেবো, ঐখানে সবাই share করে তুই ও সেখানে দেখে নীতে পারবি তোর যেটা সুবিধা হবে করতে পারিশ তুই ও। আমি last ঐ দু বছর আগে একবার job change করেছিলাম নিয়ে তারপর তখন তো তোদের সাথে কথা হতো ঐ তখন যে company তে join করেছিলাম এখনো ঐটা তেই আছি দু বছর ধরে last ।

আচ্ছা আচ্ছা আর তোর ওখানে মানে কোন position এ আছিস তুই এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের এখানে মানে এই ধর না তাও এক মাস আগেই এরকম কিছু লোক নেবার ব্যাপারে আমি শুনছিলাম, এবার অতটা তো খোজ খবর রাখেনি কারণ আমাকে কেউ বলেনি সেই ভাবে এক মাস আগে যদি তোর সাথে যোগাযোগ হত তাহলে আমি তখন তোকে বলে দিতাম। হম ওই last এক মাস আগে আমি তখন শুনেছিলাম তারপর এখন আছে কি না, আসলে কি বল তো সেরকম ভাবে তো কেও বলে রাখে নি তবে এই যে তুই বললি এখন মাথায় থাকলো এরপর যদি কখনো শুনি না তোকে আমি তাহলে জানিয়ে দেব

তোর ওটাতে ক বছর হলো তাও এখন?

তবে এখানে আমি আর switch করার কথা ভাবিনি mainly মানে আমি ভাবছিলাম আগে কিন্তু এখন দেখছি যদি, switch করিও তাহলে কলকাতাতেই কোথাও করবো কারণ এর এখন বাইরে যাওয়া আমার পক্ষে আর possible নয়।

ওইটাই কারণ আমার কিছুদিন আগে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিলো, ও আর কি বাইরে গেছে তো ওই same ব্যাপার ঔ ওরম salary বেশি বেশি ভেবে গেছিলো কিন্তু ওখানে বাইরের cost of living টা এত বেশি, গিয়ে দেখা যায়ে last এ মানে এখানে কাজ করলে যেটা হাতে থাকে ওখানে তার থেকেও কম টাকা হাতে হম সেটাই আর হ্যাঁ হম হম হম সেটাই আর একটা time এর পর আর ভালোও লাগে না।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি দেখবো তাহলে, আসোলে কি বল তো আমাদের company তেও না মনেহয়ে নিতে পারে, আমি আসলে আমার কিছু senior আছে, তাদের সাথে কথা বলি। শুনতে পারছিস এবার? হ্যাঁ আসোলে কি বল তো আমাদের company তেও মনেহয়েনা এখন লোক নিতে পারে, এবার আমার তো ঠিক জানা নেই আমার তাহলে কয়েকজন senior আছে ওদের সাথে কথা বলি আর তোর আমি যদি সেরকম বুঝি তাহলে তোর number টা আমি ওদের কে বরং দিয়েদেব বা তোকেও আমি number টা দিয়েদেব, তুই ঐ sir দের সাথে একবার কথা বলেনিস, যদি হয়ে ওরা তোকে জানিয়ে দিতে পারবে ভালো করে।

কিন্তু LinkedIn টা কিন্তু বেশ ভালো, ওটা আমিও দেখেছিলাম আগে ওটা কিন্তু বেশ ভালো, ওটা দেখতে পারিশ তুই। হম ওহ ও আচ্ছা। সেটাই ঐ গুলো আসোলে বেশি লোক হ্যাঁ বেশি লোক নেবার জন্য আর কি ঐ গুলো দিয়েদায়ে যাতে লোকেদের চোখে পরে ওর জন্য দিয়েদায়ে সব description

হম

কিছু কিছু থাকে ওরকম দেখ আমার এই দিকে মোটামুটি উম দেখ আমি এখন অনেক দিন ধরেই কলকাতায়ে আছি তো কিছু একটা contacts তৈরি আমার ও হয়েগেছে তুই যখন বল্লী জিনিস টা আমার মাথায়ে থাকবে আমি দেখছি, আমারো তো অনেক বন্ধু আছে যারা it তে আছে আর আমার কতজন চেনা আছে যারা আর কি কিছুদিন আগেই বলছিল যে লোক নেবার ব্যাপারে কিছু কথা বাত্রা, শুনছিলাম আমি, ঠিক মতন এখন আমার আর মনে নেই আমি তাদের সাথে দেখি তোর যোগাযোগ করিয়ে দেব আর তুই এক কাজ করিস না তোর recent cv টা আমাকে পাঠিয়ে দিতে পারবি কি তুই? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছিস বলছি তোর recent cv টা আমাকে পাঠিয়ে দিতে পারবি কি? তোর recent cv টা আমাকে পাঠাতে পারবি? হ্যাঁ এটা তেও whatsapp আছে তবে তুই না এক কাজ কর তোকে আমার e -mail id টা বলছি, তুই পারলে আমাকে mail করেদে cv টা তাহলে কি বল তো সবাই কে forward করে দিতে খুব সুবিধা হয়ে। হম এক minute দ্বারা, আমার note করা আছে, আমি একটু দেখে তোকে বলছি দ্বারা। হহ্যাঁ hello হ্যাঁ হ্যাঁ লেখ, সব ছোট হাথের হ্যাঁ t h e r a j

at the rate gmail dot com হম হম হম হ্যাঁ হ্যাঁ বল

হম হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাই, তুই কি বলিস, তুই এই e-mail টা তে আমাকে পাঠিয়েদীস আর মানে কিছু একটা লিখেদিস যে তোর cv বা তোর নাম সমেদ এরম পাঠিয়েদীস আমাকে নাহলে বুঝতে পারব না অনেক mail এসছে তো

খালি তুই যদি বাইরের কিছুর সাথে compare করিস, তোর একটা জিনিস ই কম মনে হবে যে salary তে একটু আর কি কম তবে তুই তো জেনিস ই মানে দুরকম জায়গার কিরিকম price এখানে যেহেতু cost of living টা একটু কম ঐ জন্যে salary টাও একটু কম, তো মোটামুটি পুষিয়ে যায় অসুবিধা হয়ে না।

এম্নিতেও তুই তো জেনিস যে it তে মানে leave মানে তুই হ্যাঁ হ্যাঁ সব জায়গা হ্যাঁ, একদমই তবে এখানে সমস্যা টা একটু বেশি, মানে তোর একদমই মানে তুই পারবি ই না নিতে ধর এরকম ব্যাপার হয়ে যাবে।

ঐ ঐ ঘুরিয়ে ফিরিয়ে যেমন হয়ে তোকে সব গুলোই আর কি করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা সুবিধা, ওটায়ে তোর problem হবে না এমনিতে কোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব অনেক দূর দূর থেকেও আসে আমাদের এখানে, সেই সমস্ত দিক দিয়ে কোনো তোকে ভাবতে হবে না, সমস্ত দিক এর ই আছে। হ্যাঁ হ্যাঁ, এবার কি বল তো যেহেতু তিনটে shift রয়েছে, এবার অনেক তো মানে female employee ও আছে, ওই জন্যেই আর কি ব্যবস্থা টা আরো mainly করা হ্যাঁ সেটাই এবার মাঝে যখন আমাদের উম online চলছিল সব কিছু, তখন ঐ মাঝে ধর না হম অনেক জায়েগেয়ে আমি শুনছিলাম যে আর কি স্যালারি তে problem করছিল কিন্তু আমাদের company তে এক মাসের জন্য ও কোনো problem হয়েনি হ্যাঁ এই সমস্ত দিক থেকে একদম ঠিকাছে, মানে যদি কোনো problem হয়েও পরবর্তী কালে, বলা তো যায়ে না আবার ধর pandemic হল বা online কাজ চালু হল কিছু না এখনো অবধি আমাদের মানে ঐ মুখে মুখে শোনা যাচ্ছে তাতে official কোনো notice এখনো আসেনি।

এখন যখন আবার daily যাতায়াত করছি, এখন মনেহচ্ছে আবার work from home টা দিলেই যেন ভালো

তোদের কি কিছু বলেছে notice ফটিশ যে আচ্ছা আচ্ছা আচ্ছা এবার তাহলে আমাদের ও হয়েত হবে এবার, তোদের ঐ দিকে যখন হয়েছে আমাদের হয়েত একটু পরে হবে কিন্তু সম্ভবত আমাদের এই দিকেও তাহলে হয়ে যাবে হয়তো কয়েক মাসের মধ্যেই তারপরে। হ্যাঁ ওটাই হম ওটাই তো হ্যাঁ ওটাই তো আমাদের ও সুবিদা হয়ে হম ওটাই হ্যাঁ হ্যাঁ আমাদের সেটা আর কি আলাদা ভাবে provide করত তখন। ও হ্যাঁ আমি শুনেছি কিছু, তোদের company তে দিতো নাকি তোদের দায়ে নি?

ওটাই বুঝতে পারছি অনেকেই এই সমস্যা টা face করছে, তাহলে তুই তো আমাকে cv টা পাঠিয়ে দিবি, আমি বরং তুই আমার সাথে কি বল তো একটু যোগাযোগ টা রাখিশ মাঝে মধ্যে call করিশ, আর আমি দেখছি যদি এই দিকে কেউ কিছু আমাকে খবর দায়ে না সেরকম, আমি সাথে সাথে তোকে না জানিয়ে দেব।

হম আর তা ছারা তোর তো এখানে permanent বাড়ি ও আছে, তোর তো সে ক্ষেত্রে বাড়ি ফারী ভাড়া দেবারো ব্যাপার টা নেই। ওটাই, বায়েরে গেলে এই একটাই সমস্যা মানে বাড়ি ভাড়া তে প্রচুর টাকা

জানি, তারপর অনেক শরীর খারাপ হলে কেউ দেখার লোক থাকে না অনেক মুশকিল থাকে বায়েরে। তুই তাও কতদিন ধরে দেখছিস এমনি কলকাতার দিকে ফেরার কথা মানে shift করার কথা কতদিন ধরে ভাবছিস তাও?

হ্যাঁ সেটা তুই আমাকে আর এক মাস আগে যদি বলতি না তাহলে আমাদের company তেই হয়ে যেতো একদম, তখন ই নিচ্ছিল লোক ।

হ্যাঁ ওটাই, দেখ তুই চাপ নিস না আমি দেখছি এদিক থেকে কি করা যায়ে যদি আমাদের company তে হয়ে তো খুব ই ভালো নাহোলে আমার অনেক আরো চেনা জানা আছে আমি দেখি তোর সাথে যোগাযোগ করিয়ে দেব আমি।

ঠিকাছে ঠিকাছে আর এমনি সামনে new year এর কি plan? হম ছুটি ছুটি গুলো মানে সব মার গেল আর কি আমাদের এটাই ওটাই তো সব কিছু sunday তে পড়েছে, আমি ভেবেছিলাম যে তাও দু দিন ছুটি হবে extra কিছু একটা করব, বায়েরে টায়েরে কোথাও যাবো, ও মা পরে দেখি সব ই sunday তে পড়েছে ছুটির দিন গুলো। সেটাই আর তারপর রোজ কাজের পরে না তারপর একটা দিন ছুটি পেলে আর তারপর বায়েরে কোথাও যেতেই আর ইচ্ছে করে না, মনেহয়ে ঘরেই একটু time spend করি। হম ঐখানে তবে যা ভিড় হয়ে সম্ভবত যাওয়া হবে না এবার ঐ ঘরেই থাকবো। হ্যাঁ ভিড় আর light আমি কিছুদিন আগেই গেছিলাম, খুব সুন্দর করে সজিয়েছে। দেখ তুই যদি আশীস এর মধ্যে তাহলে আমার সাথে যোগাযোগ করিস একবার, দেখা হয়েযাবে তাহলে। হম হম অবশ্যয় অবশ্যয়

ঠিকাছে আমি আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিকাছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকাছে bye

হ্যাঁ বলো।

এই তো বসে আছি, ইয়ে বলো কি করছো তুমি? এই তো আমি একটু বসে আছি। তো এখন বাড়িতে আছো নাকি? হ্যাঁ বাড়িতেই আছি কাজে যাওয়া হয়নাই আজকে? উম তো এখন কি কাজ করছো পড়াশুনা তো ছেড়ে দিলা। তা এখন কাজ কি করছো? এই কাজ বলতে ধরো এই একটা office এ কাজ করি ধরো আমি। ও অফিস বলতে মানে office এর নাম কি? office ধরো আছে আমাদের line star আহ মানে ধরো artificial intelligence এরকম type এর একটা office বুঝলে।